এখানে একটি বিল্ডিং দেখতে পাচ্ছি।

বিল্ডিংটা হচ্ছে একটা হোটেল ।

হোটেলের নাম ইলোরা হোটেল ।

এখানে একটি রাস্তা দেখতে পাচ্ছি।

সেখানে একটি ব্রিজও দেখা যাচ্ছে।

একটি ব্যানার -ও সেখানে আছে।

ব্যানারটিতে লেখা আছে অমর চাঁদ অরুন কুমার।

একটি লোকের হাতে একটা হেলমেট দেখতে পাচ্ছি।

ছোটো বাচ্চাদের ফরোকো সেখানে দেখতে পাচ্ছি।

একটি বসার জায়গা দেখা যাচ্ছে।

লাল রংয়ের ড্রেসটা খুব সুন্দর।

এখানে একটি ঘর দেখা যাচ্ছে।

দোকানটি সুন্দর করে সাজা আছে।